বটি দিয়েয় মাছ কাটছেএবং অনেক লোকক দাঁড়িয়ে সেটা দেখছে এবং দূরে সাইকেল মোটরসাইকেল দেখা যাচ্ছে ।

এবং বিভিন্ন রকমের ম্যাচিং দেখা যাচ্ছেন দূরে একটি পাখাও দেখা যাচ্ছে এবং অনেক লোকজনও দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।